একটি শপিং মলের ভিতরে গ্রোসারিস কাউন্টারে যেখানে একটি কেজে রাখা রয়েছে নিচের দিকে পতঞ্জলির কিছু জিনিসপত্রর মাঝখানের কেজে রাখা রয়েছে।

এখানে-এ একটি-ই এয়ারপোর্ট -এর ছবি তুলে ধরা হয়েছে যেখানে-এ প্রচুর সংখ্যক যাত্রী। কেউ তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছে কেউ নিজের কাজের জন্যে--

এখানে এটি বিশাল আকৃতির গৌতম বুদ্ধের প্রতিমা সাজানো রয়েছে এবং তার চারপাশে উল দিয়ে--

এখানে একটি অস্থায়ী মঞ্চ বানিয়ে সেখানে একটি প্রোগ্রাম -এর ব্যবস্থা করা হয়েছে।

এখানে একটি সিনেমা হলের ছবি তুলে ধরা হয়েছে যেখানে সিনেমা হলের পিছনের দিকে একটি সিনেমা হলের কর্মচারী দাঁড়িয়ে রয়েছে।

এখানে দেখা যাচ্ছে দুপুরের সময় একটি বিল্ডিং এর লম্বা হলরুম এ রোদ পড়েছে টানা এবং এখানে কিছু জানালা খোলা রয়েছে এবং কিছু জানালা আটকানো রয়েছে।

কিছু বই খাতা এবং অন্যান্য দরকারি জিনিস রয়েছে এবং সেই রুম এ একটি টেবিল আছে যে টেবিল টির উপর একটি ছোট্ট গাছ লাগানো এবং একটি জলের বোতল।